এখানে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে।

কথাকলি ডিজাইন দিয়ে ডেকোরেট করা হয়েছে।

সেলফি নিচ্ছে জিম করতে করতে --

এবং হলুদের ওপর ডিপেন্ড করে।

এখানে একটা মাঠের মতো দেখানো হচ্ছে কালারিং মাঠ।

আর অনেকগুলো গাছ আছে ঘাস আছে অল্প --

পেছনে দেয়ালে কফি লেখা আছে উপরে দুটো--

পেছনের প্ল্যাটফর্ম -এ দুটোর মতো ওভারব্রিজ আছে।

এখানে একটা পাঁচতলা বাড়ি দেখানো হচ্ছে।

সামনে কিছু আবর্জনা পরে আছে।

আর অনেকগুলো লোক কাজ করছে মাস্ক পরে এবং হেলমেট পরে।

বিসকুট রাখা আছে একটা ডাস্টবিন রাখা আছে।

কন্যা ডোবা করে লেখা আছে একটা ব্যানার -এ।

এখানে একটি বাস দেখানো হচ্ছে গভর্নমেন্ট ভেহিকল এর নাম করে।

নিচে কতগুলো গদির মতো আছে আর ভেতরে কতগুলো বক্সের মতো রাখা আছে।

বাউন্ডারি করে একটা গোল মতো স্ট্যাচু রাখা আছে যার ভেতরে বাগান আছে।

তেলের বোতল রাখা আছে একটা বাড়ির সামনে একটা দোকানের মতো এটা।

অনেকগুলো লাইট লাগানো আছে।

আর সামনে মাঠের মতো দেখা যাচ্ছে।

কোকাকোলা -র অ্যাড দেখা হচ্ছে।

ভেতরে এ অনেকগুলো স্টিল এর টেবিল চেয়ার রাখা আছে। একটা--